show your result to father পরের টা দেখি তুমি কি জানো তুমি কি জানো Do you know do you know এই বাড়ে এটা আমরা আরো অনেক ভাবে বলতে পারি যেরকম

do you know is identity তুমি কি খবর টা জানো do you know the news তুমি কি তার মা কে জানো do you know his mother এবারে দেখো আমি যদি কাউকে কোনো কিছু করতে বারণ করছি

কখনো জোরে চিৎকার করবেনা দ্যাখো এখানে আছে কখনো জোরে চিৎকার করবেনা অর্থাৎ জোরে চিৎকার করবেনাতার আগে আরেকটা word শিক্ষক কখনো এই ক্ষেত্রে আমি দিয়ে sentence start করবো sentence টা কি হবে never side loudly never side loudly কখনো বাইরে যাবে না never go outside never go outside তাহলে এখানে আমরা কি করবো never বসাবো তার পরে আমরা বসাবো এবং তার পরে আমরা বাকি sentence এর অংশ টা লিখবো তাহলে কখনো যাবে না বাইরে এইরকম ভাবে বাক্য টা হবে never go outside কখনো তার সাথে কথা বলবে না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 বা don't দিয়ে sentence কিভাবে করবো যেরকম আমি যদি কেবল বলি চিৎকার করবে না don't shout don't shout করবে না চিৎকার don't shout খেলবে না don't play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 তার সাথে কথা বলবে না don't talk to him আজকে বাইরে যাবে না don't go outside to him class miss করবে না don't miss the class তাকে মারবে না don't hate him ঝগড়া করবে না don't quarrel কাঁদবে না dont পরের sentence এ pattern দেখি আমি জানি না i dont know এখানে কোনো changes হলো না বাংলাই i dont know আছে এবারে এটাকে যদি আমি বলি এরকম ভাবে আমি তার নাম জানি না I don't know his name তার নাম english সূত্রে নেম দ্যাখো এগুলো সবাই জানো খালি Pattern টা জানো না বলে ভুল হয় তাই না আচ্ছা এর পরের টা দ্যাখো আমি কারও বাবা নাম জানি না I don't know his father's name আমি জানি না তার মা কে বা আমি তার মা কে জানি না I don't know his mother I don't know his mother আমি তার ঠিকানা জানি না I don't know his address আমি জানি না এটা কি তাহলে এটা কি এর জন্য আমরা কি ব্যবহার করবো what is this I don't know what is this I don't know what is this আমি জানি না তুমি কি বলছো I don't know what you're talking আমি জানি না তুমি কি বলছো I don't know what you're talking I don't know what you're talking আমি জানি না সে কি করে আমি জানি না সে কি করে I I don't know what is see I don't know what is see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 তারপরে word এর ব্যাবহার করবো যে রকম দ্যাখো প্রথম টার আমি বলছি সবজি আন্তে ভুলে যেওনা সবজি আন্তে ভুলে যেকনা বাংলার Pattern যেরকম আছে সেরকম থাকবে don't forget don't forget হ্যাঁ dont দিয়ে যে sentence হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো বাংলা তে দেওয়া আছে english এ অনেকটা same এ থাকছে পরের টা কি আছে দ্যাখো আমি বলেছি মুদির জিনিস আন্তে ভুলে যেওনা মুদি জিনিস english হচ্ছে groceries তাহলে কি বলবো don't forget to during the glossary এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা don't দিয়ে sentence গুলো সুর হচ্ছে যে রকম চিলিওনা এটা ভুলে যেওনা ওটা করো না সেটা করোনা বাংলাই যে sentence গুলো রয়রছে সেটা কিন্তু english এও pattern টা same থাকছে আমাদের কোনো জিনিস এদিক ওদিক করতে হচ্ছে না পরের টা দ্যাখো তাকে নেমন্তণ করতে ভুলে যেও না don't forget to invite him don't forget to invite him তাকে কল করতে ভুলেযেওনা don't forget to call him don't forget to call him পারে sentence টা style টা কিছু তা different এখানে আমরা কাও কে কিছু হতে বারণ করছি যে রকম দ্যাখো আমরা অনেক সময় বলি যে অলস হয়ো না তো ধর্য হারিয়ো না তো বা এতো rude হয়না এই ধরণের যে sentence গুলো যেখানে আমরা কাও কে কিছু করতে পারণ করছি আমার start করবো don't period এবার আমি এখানে বলছি অলস হয়না অলস হয়না আমরা এই pattern টা কে উল্টে দিবো আমার কিভাবে start করবো হওনা অলস হওনা অলস তাহলে কি হবে আমরা এটা কে বলবো don't be lazy don't be lazy পরের টা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 don't be stupid ভীতু হওনা don't be covered don't be covered দ্যাখো তো কত গুলো sentence শিখলে চলো পরের pattern টা দেখি দ্যাখো দ্যাখো কোনো জিনিস আমরা যখন কাওকে particularly দেখিয়ে বলছি এটা দ্যাখো তখন আমরা look word টা ব্যাবহার করব তাহলে আমি যদি বলি এটা দ্যাখো কি হবে look it এখানে দ্যাখো look here look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 look at my copy আমার dress টা দ্যাখো look at my dress look at my dress তাহলে এবং তার পরে আমরা যে টা আমরা দেখতে বলছি সেটা ব্যবহার করবো পরের pattern এটা সহজ this is easy এবার easy টাকে আমরা change করে দিই যেরকম আমি যদি বলি এটা কঠিন তাহলে কি হবে this is difficult This is difficult এবার difficult না বোলে অন্য word যদি আনি যে রকম পুরোনো thtat's old এটা নতুন this is new এটা সুস্বাদ this is delicious এই বাড়ে আমি যদি কোনো object কে আনি যে রকম আমি যদি বলি এটা আমরা বই this is my book এটা আমরা গাড়ি this is my car এটা ট্রেন this is train এটা আমরা বন্ধু this is my friends এটা আমরা class মেট this is my class মেট এটা আমার school শিক্ষক this is my school teacher এটা আমার বাবা this is my father this is can sit down এটা আমার সাইকেল this is my bicycle এটা সত্যি অবাক করা বিষয় this is for crazy এর পরের sentence টা দ্যাখো আমি একটু খানিক change কোরে দিয়ে বলছি এই গল্পটা সত্যি এই গল্পটা বলছে কি হবে this story এবার আমি বলছি হয় সত্যি is true this story is tru এই গল্পটা সত্যি নয় this story is not true the story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

তো আমরা এটাকে এইভাবে বলব i am happy i happy বললে হবে না i am ব্যবহার করতে হবে কারণ বলছে আমি হয় খুশি i am happy আমি খুব দুঃখিত i am sad i am sad sad বলতেই পারো i again sad ok এর পরের তা দ্যাখোআমি যদি এটা কে একটু change করে দিয় যেরকম আমি তোমার ওপর রেগে আছি আমি তোমার ওপর রেগে আছি তাহলে আমি রেগে আছি english কিহবে i am angry এবার তোমার ওপর রেগে আছি I am angry with you তো আমার নিজিস্ব opinion আহ তো যেহুতু এটা বড়ো film আমরা দেখে ফেলেছে তো এখন থেকে দারুন side views একটু কম বলে আমার মনে হয় আবার যদি BATA India weekly chart দেখি ওই খানে আবার EM আমরা দেখায় তাহলে দেখতে পাবেন two hundred EMI এর কাছাকাছি আহ create করছে যেটা একটা ভীষণই positive দিক কেন না two hundred EMI এর কাছে যখনি সেই share যখনি সেই supportprice তখনি bounce back নিয়ে করতে দেখেছি বিভিন্ন সময় ঠিক আছে এই যে two hundred EMI এর কাছে এখানে trade করছে এখানে একটা investment এর opportunity আমরা দেখতে পাচ্ছি কারণ যেই পরিমান আমরা তো সেই গুলো short term এর basis প্রথমত দ্বিতীয়ত twenty seven percent যেখানে আমরা দেখতে পাচ্ছি নিচে পড়েছে সেটাকে আগে আমরা এই যে এই problem টা আগেও দেখা দিয়েছে ই সে দুইহাজার সতর আঠারো এর দিকে এই সব গুলোর দিকে তো আমরা দেখে নেবো দুহাজার সতর আঠারো দিকে দুহাজার পনেরোর দিকে কতটা percent নিচে পড়েছিল এখানে দেখুন forty percent এর দিকে দেখুন নিচে পরে ছিল সেখান থেকে আমরা recovery আবার দেখি সেখান থেকে আবার recovery দেখি thirty percent সেখান থেকে আবার fall সেখান থেকে আবার দেখি দুহাজার সোলো থেকে আবার দুবছর দেখি দুহাজার আঠারো থেকে আবার thirty three percent আবার সেখান থেকে recovery এখন থেকে recovery আবার দুর্দর্শ recovery hundred percent gain এরকম ভাবে high level দেখাতেই থাকে আহ তো এই জন্য valuation যদি কথা বলি তাহলে এখন কার সময় যে valuation সেটা fare way হয়েছে আর যে arning সেটাকে justify করছে yaerly value সেই জন্য SIP mode এ আমরা জানি না এখন থেকে আরো ten percent, fifteen percent নিচে এখন থেকে আবার বাড়তে শুরু করবে এই যে রয়েছে এখন থেকে বাড়তে শুরু করবো না এখন থেকে নিচে নামতে শুরু করবো আমরা leve করতে পারছি না কিন্তু আমরা time কথা বলছি ওই জন্য timing করার কোনো দরকার নেই valuation করে আমরা দেখলাম যে এটা মোটামুটি এখন farly value অবস্থায় রয়েছে এবং two hundred কোচে support রয়েছে আর একটা নির্দিষ্ট timing করছে যেহেতু আমরা valuation দেখায় তাহলে আমরা ব্যাপারটা বুজতে পারবো যে একটা level এটা দেখুন এইযে level টা রয়েছে এই level অনেকটা সময় ধরে complicated করছে এবং এটা একটা support level এখন যদি একটা line দিয়ে দেখায় দেখুন এটা হচ্ছে যে support level এই support level এর কাছে অনেকটা সময় complicated করছে ওই জন্য stock লাগছে তো এই যে level আমরা SIP mode করতে পারি believe করবো না আপনার কাছে আহ

সেখানে SIP যেমন সেটা কতটা বাড়াতে পারেন এরকম ভাবে আমরা বিনিয়োগ করতে থাকবো ঠিক আছে সব একবারে লাগাবো না investment যে strategy রয়েছে আমাদের সেটাকে আমরা maintain করে থাকবো তো এই যে stock নেচার nature এ আমরা দেখলাম যেটা thirty percent negative যে সেখান থেকে আমরা ভালো একটা reservitive আমাদেরকে দেখায় এবং two hundredEM তে সবসময় এটা support নেই যখনি এটা two hundredEM এর কাছে আসে ওই জন্য এই stock টা কে আমি আহ আজকে আপনাদের সাথে share করলাম তো এবার আমরা কথা বলবো havel franchise টা নিয়ে অনেকের কাছ থেকে query গুলি পেয়েছি অনেক rquest পেয়েছি Havells india stock limited নিয়ে কিছু বলার জন Havells india থাকে twenty seven percent নিচে রয়েছে আমরা যে stock বিনিয়োগ করেছিলাম বা যে থাকে break out আমরা দাখেছিলাম triangle partybreak out যে টাকে video বানিয়েছিলাম আমি নিজেই বিনিয়োগ করেছি সেই stock তো সেই video থাকে প্রায় তেরো percent down এখন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 আহ chart pattern কি বলছে এই বিষয় নিয়ে আজকের এই in short তে আমরা এখন কথা বলবো আহ তো দেখুন আপনাকে আমি বলেছি যে কোনো stock সে যতই ভালো fundamental হোকনা কোনো যতই আপন mutualistic

হঠাৎ করে raw material বেড়ে গেছে এটা shor term basis অনেকেই company এর ক্ষেত্রে আহ যদি আমরা two tier sectoer এর কথা বলি বা বিভিন্ন sector কথা বলি প্রত্যেক টা sector এই আমরা দেখেছি raw msterial অনেকটা বেড়ে গেছে তো এটা mergery hit এর short term basis আগেও ঘটেছে বিভিন্ন year এ দু হাজার সোলো সতেরো দিকে বা এরও আগে এই জিনিস গুলো বার বার ঘটেছে company এর সাথে থকন share price অনেকটা drop down হতে দেখেছি আবারো সেখান থেকে recovery হতে দেখেছি যেই কারন গুলো আপনাকে identify করতে হবে যে কারণ টা যদি short term এর জন্যনা long term এর জন্য বা অন্য কোনো কারণ আছে কি না যেগুলো এর earning কতটা effect করতে পারে এই কারণ গুলো মানুষে করার পর যদি আপনার মনে হয় যে এই কারণ গুলো short term এর এটা যদি আমরা সহ্য করে নিতে পারি তাহলে long term ভালো একটা তখনি আপনি আবারো এই stock এ average down করার একটা পরিকল্পনা করতে পারেন কিন্তু সেটাও particular একটা support এর ক্ষেত্রে EM এ বা hundered বা two hundred এর কাছে থাকে সেরকম

fundamental company two hundred এর কাছে support আবার এসে opportunity দেখা দেয় তো এইখানে একটা ভালোএর support দেখা দেয় যদি temporary নাই এই যে কারণ গুলোর জন্য নিচে পড়েছে যে support প্রথমত কারণের দিকে focus করবো দ্বিতীয়ত আমরা technical এর দিকে দেখবো এই যে নিচে পড়েছে এটা আগেও ঘটেছে কি না বা তার যে এই যে stock এর যে naturetechnical wise আমরা দেখবো যে সেটা কত percent নিচে পড়তে পারে প্রথমে দেখায় দিয়ে কথা বলবো ঠিক আছে প্রথমে আমরা শুরু করবো যে কারণের জন্যে havls india এর share price টা নিচে পড়ার কারণটা কি কারণটা কি percent না percent সেটা আগে আমরা fundamental করবো তোমাদের সামনে এখন Havells india এর weekly chart রয়েছে এখানে একবার যদি দেখে নিয়আমরা তাহলে all time high থেকে কত percent নিচে রয়েছে এটা twenty seven percent নিচে রয়েছে আবার আমরা stock নিয়ে আলোচনা করেছিলাম যে electrical triangle pattern breakout দিয়ে ছিল তক্ষণ এই stock নিয়ে আলোচনা করে ছিলাম তখন আমি নিজে purchase করি রয়েছে আর তো দেখুন এই stock টা আমাদেরকে জানতে হবে যে কি করণের জন্য এত নিচে পড়ছে এটার mainly তিনটে কারণ রয়েছে প্রথ যে কারণ সেইটা হচ্ছে যে financial কারণ দিয়ে আমরা দেখেনি তাহলে যে কোটা ভুল website গুলো সেটার description আপনি stock এ পেয়ে যাবেন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

মানে এই company টা net profit হওয়ার জন্য margin এর মতো একটা ভালো decline কিন্তু এর পেছনে কারণ কি রয়েছে এতো বেশি corruption কেন করলো তার পেছনে কারণ দেখতে যাই আমরা তাহলে বুজে নিবো যে প্রথম যে rules টা রয়েছে যদি আমরা lead করি তাহলে সে টা কে আমার দেখতে পাবো যে input cost একটা তো iflation বাড়ছিল inflation এর জন্য প্রত্যেকটা যে price যে আহ যে end product টা price অনেক টা বেড়ে গাছে যেখানে একটুখানিক demand কম আমরা দেখতে পাচ্ছি economic growth হয়েগেছিলো কিছু জন এরকম কথা বাত্রা চলছিল তো ইটা একটা কারণ যে টা একটা econo technical, inflation এর কারণ যেটা এখন অব্দি ঠিক আছে মানে short term এর জন্য valid থাকবে না দ্বিতীয় যে টা কারণ সেটা হচ্ছে যেটার valid বেড়ে গিয়েছিলো দেখুন এখানে লেখা আছে input cost বেড়ে গেছিলো consumer bearable company ক্ষেত্রে যে রকম Havells বা অন্য অন্য brosob company গুলো রয়েছে তাদের ক্ষেত্রে ও input cost মানে raw material যে cost বেড়ে যাওয়ার জন্য এদের যে output cost সেটা আরো বেড়ে গেছিলো যেরকম footer টা আমরা দেখছিলাম যেহেতু আলোচনা করেছিলাম ঠিক সেই রকম বিষয়টা সেই ক্ষেত্রে আমরা দেখতেপাচ্ছি আর এই raw material এর price input cost যেটা বেড়ে গেছিলো সেটা কি এরকম অবস্থাই থাকবে নাকি এখন থাকেও আরো বিভিন্ন decline সুদু দেখতেপারি যে answer যে cost variable hours সেটা ভেবে আবার price হতে

দেখুন এই খানে যেই report টা দেখাচ্ছে ইটা নাকি business line এর report twenty nine december দুহাজার বাইশ আহ তো এইখানে first january দুহাজার তেইশ থেকে একটা একটা law applicable হবে jlaw টা হবে energy efficiency এর যে norms যে rule রয়েছে tight রয়েছে সেটাকে result করা হচ্ছে আর যা refridgirator বলুন বা ওখানে লেখা আছে দেখুন celing fans for the first time we come under the appite of the mandatory startibly regulation in the country তো তার ফলে fridge এর যে price আরো দুই থাকে পাঁচ percent আরো আমরা বাড়তে দেখতে পারি celing fan এর যে price সেটাও আমরা এখানে যে আহ orient comapny যে CEO বলেছেন দেখুন এখানে রাকেশ খান্না উনি বলেছিলেন যে we are trying to contain the price heights to seven to eight percent levels তো সাত থাকে আট percent hight হতে পারি celing fan এর ক্ষেত্রে এখন যে price চলছে সাত থাকে আট percent আবার আমি এইখানে বলেও দিয়েছি যে consumer এ খানে বেশি টাকা pay করেছে কিন্তু তার দরুন যেই গুলো যার higher value from energy efficience fans যেই fan গুলো তে energy বেশি হয় তার যে value সেটাও বেশি হয় ভালো তিনি পাবেন তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহ product এর price বাড়ছে যার জন্য সম্ভবত demand বাড়ছে দেখতে পারি কিন্তু সেটাকে short term associate এ product এর যে price বাড়ছে ধুরুন অন্য দিকে electricity save হচ্ছে যার জন্য আমরা বাঁচাতে পারছি এই যে তিনটি কারণ আমরা explain করছি এই তিন টি কারণ এর জন্যেই Havells india এর price all time high থেকে এত টা বেশি discount এর আমরা পাচ্ছি তার থেকেও বেশি নিচে পাচ্ছি তো এখন এই যে privection আমরা দেখতে পারছি আছে না privection wise আমরা দেখতে পাচ্ছিএখানে আমরা দেখেই electrical triangle patter breakout দিয়েছিলো break out দেওয়ার পর higher levels কিন্তু সেখান থাকে আবার ফিরে আসে আবার break down দিয়েছিলো তো এখন ঠিকাছে level তাতে আমাদের privection বলছে আমরা উত্বেজনীয় ব্যাক্তি যেখান থাকে আরো lower levelexpectation করতে পারি ঠিকই কিন্তু যদি আমাদের কেনা থাকে আমরা যারা বিনিয়ে করছি তারা তখন কি করবো খুব simple আমরা যেই কারণ গুলো নিয়ে আলোচনা করলাম সেই গুলো সবাই temporary কারণ যার জন্য আমরা এত টা বেশি discount আমরা পাচ্ছি কিন্তু এখন থেকে আবারো যদি support নাই তাহলে দেখে নিন

তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে share down হতে হতে two hundredEM এর support নাই তো এটা নয় percent যেতে পারেন ঠিক আছে তোএখান থাকে যাবে কিনা তার কি কোনো বলবো garunted নেই কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওই জন্য আপনাকে প্রথমে precaution নিয়ে রাখতে হবে আমরা এখানে যে বিনিময় টা করেরেখেছি সেই খানে এই সব সম্ভাবনা এর দিকে আবার আমরা অল্প বিনয় করতে পেরেছিলাম তো যদি আরো পাঁচ percent করে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 আর ওই share এর price হচ্ছে যে আমি আহ আমরা যদি দেখাই havel india এরোক ধরণের situation আগেও সম্মুখীন হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে share এর price সেটা কত negative যদি সেটা আমরা দেখি দুহাজার সোলো ক্ষেত্রে দেখছি সেই একই level এর তাহলে ইটা দেখুন কাছা কাছি thirty percent এ গেছিলো সে খান থাকে আবার neglated area সে খান থেকে দারুন একটা bounce back আমরা দেখলাম আবার সে খান থেকে rally দেখুন এখান থেকে fall আমরা দেখি দুহাজার আঠারো থেকে আর এখানে দেখলাম twenty percent এর কাছাকাছি crash করেছিল সেখান থেকে আবারও সবকিছু থাকলো তো এখন থেকে আবার নিচে পড়লো দুহাজার আঠেরো সাল থাকে আমরা দেখি এখানে তাহলে এখন থেকে আবারো এটা চব্বিশ percent বেআইনি যে ছিল সেখান থেকে আবারো সুন্দর একটা rally সেখান থেকে আবারো সুন্দর একটা rally তো এই যে share এর যে nature এই share এর nature টা এরকম খুব সুন্দর আর যদি আপনি Havells india stock হয়েযান কিন্তু যদি long term push দিতে চান তাহলে আপনাকে এই যে polarbility এই যে এটাকে সহ্য করার ক্ষমতা রাখতে হবে twenty five percent, thirty percent কখনো কখনো thirty five percent আপনাকে প্রথমে কারণ গুলো খুঁজতে হবে analyse করতে হবে দেখতে হবে বিষয় temporary নাকি permanent বোরো রকম problem কিনা পরবর্তী কালে সেটা দেখতে পারবো কিনা তাহলে আপনি সেই stock এ থাকতে পারেন আশা করছি Havells india কে নিয়ে খুববেশি tension করছিলে তারা আজকের এই video দেখার পর relief হয়েথাকবেন তো আশা করছি আজকের এই video থেকে কিছু নতুন শিকছেন আজকে Havells India যেই example টা দিলাম সেরকম ভাবে যেকোনো portfolio রয়েছে সেরকম ভাবে আপনি strong করতে পারবেন খুব বেশি time লাগবে না আর যদি অন্য কোনো কাজ করেন তাহলে প্রত্যেক দিন ওই আধ ঘন্টা দিলেই হবে প্রত্যেক দিন ই দেয়ার দরকার নেই যদি আপনি weekend এ সময় পান তো সেখানে দু ঘন্টা দিলে যথেষ্ট সুদু আপনাকে প্রথমে analyse করতে হবে যে কারণ এ জন্যে share price টার short term করছে সেটা long term নাকি plan এরকম ভাবে আপনাকে analyse করতে হবে যদি ভালো লাগে আজকে এই content তাহলে অবশ্যেই এই video টাকে like করেদেবেন video বানাতে অনেক পরিশ্রম লাগে অনেকসমেই লাগে অনেক research লাগে অনেক জিনিস নিয়ে জানতে হয় তার পর এই video বানাই আপনারা দশ পনেরো minuite এর মর্ধে

আহ তো দেখা হচ্ছে আবার একটি নতুন video তে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার। জানালার পাশে বসন্তের নরম রোদে সাড় দিয়ে সাজানো আছে কত বড় বড় দালান। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার ভালো করে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? যারাই বাস্তবে রোজ ভাত খেতে আসে, তারা ঠিক জানে ভাতের পাতে লেবু, নুন, লঙ্কা দেয়ার পাশাপাশি গরম জল একটু করে শাল পাতায় ছুঁয়ে যায় মানুষের সম্পদ। কামরাঙা, কদবেল, জলপাই কিংবা কোনো দিনও পাকা তেঁতুলের আঁচার। নতুন customer রা অবাক হয়ে যায় আর লোকেরা খোঁজে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের time এই নয়, এই হোটেলে ভীড় লেগে থাকে পুব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কলেজের ভাতের হোটেলে শুরু করেছিলেন? আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না। তবে ভাসা ভাসা ছবির মতো মনে করায় অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই দুই, নিজেও ঠিক মনে করতে পারেন না। তবে ভাসা ভাসা ছবির মতো মনে করায় অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেই দিন থেকে বুঝতে পেরে গিয়েছিলেন যারা এতদিন দূরে থাকতে তাদের

জায়গায় এসে খোঁজ-খবর নিয়ে যেত। তাদের হাতে ভাজা চিড়ে-মুড়ি, বাড়ির সজনে ডাটা, পুইঝাল তারপর সেটাও বন্ধ হলো। বৃদ্ধ বাবলিন অনেকদিন কোনো খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গারদ থেকে পালিয়ে আসা এক লোকের কাছে জানতে পারলো আমি আটকা পড়েছি। তাই পরে ফোন করছি। আমি এখন পড়েছি। তাই ফোন ধরতে পারলাম না। দাঁড়াও একটু পর করছি। ইন্দুবালা হ্যাঁ, না কিছু বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিনও~ কোনোদিন না খেয়ে যায়নি। আজও~ আজও সে লোকজনদের provoc করাতে পারল না। বলতে পারলো না তারা ঘরের আর ফোটাবার মতো চালটুকু নেই। লক্ষ্মীর ঝাঁপিতে একআনাও নেই। এবং উনুনে চাপাল এক হাড়ি জল। ফোটানোর পর রতনের ঘরে ঘোমটা দিয়ে এসে সামনেই মুদিখানার দোকানে। কিন্তু দরজা খুলে নিজের বাড়ির পিছনে সে বাগান থেকে নিয়ে এলো কচুর পাতা আর আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা, শাশুড়ির আমলের পুরোনো বাড়ির শীলটাও পাকলে অনেকদিন পরে। যত্ন করে ধুয়ে সেই কবেকার নিম শীতল পাথরটার ওপর রাখলো সরষে দানা। শীল আর নোড়ার খুলনা থেকে পাঠানো মায়ের সেই সরষেটুকু বেঁচে ফিরল ইন্দুবালা। অল্পক্ষণের মধ্যে লোহার কড়াইতে জল মাপতে থাকা সবুজ ঘন টগবগ কড়াইতে ফুটতে থাকলো কচি শাকগুলো। নরম পাতাগুলোর সম্পূর্ণ ঝরিয়ে ফেলে গোটা হাত-পা নেড়ে ফেলতে থাকল। খেতে দিয়েছিল। কতদিন ছিল ভাত খাওয়ার লোক~ লোকটি সেই গেল পরদিন ফিরে এলো আরো তিনজনকে নিয়ে। এভাবে আস্তে আস্তে বাজারে সব্বাই এসে খাওয়া শুরু করল। ইন্দুবালা নিজের ঘরে একদিন উড়িষ্যা থেকে এল ধনঞ্জয়। কেউ কেউ তাকে বলেনি এবং শুধু ভাত খাওয়ার জন্যই বেঁচে গেল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। এই বয়সের একটা ভাই ছিল যেটা গান শোনার জন্য

পাড়ার গলিতে একলাই ধনঞ্জয়, শিলিগুড়িতে নিজের মতো করে সামনে collector office এ

সবার থেকে license পেল, দুই ছেলে বড় হলো। তারা দিব্যি লেখাপড়া করে সুন্দর বিয়ে করে চুপচাপ সরে পড়লো। মেয়ে গেল জামাই এর সাথে পাঞ্জাবে। হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলো তার ভাতের হোটেল নিয়ে। একই লেনে থাকলেন তারা শুনত তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো তার সঙ্গে হয়তো দুই ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো। কথা শুনে মনে হতো এতো বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছে না ছেলেদের সংসার। তার ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে। আর কোনো কালেই তো মেয়েরা কাজেই মেয়ের দিকে দরজায় অনেক আগে খিল তুলে দিয়েছে ইন্দুবালা। যদিও খোঁজখবর নেয়, এসে দেখাশোনা করে। এসবই তারা করেছে। কিন্তু নিয়মিত ডাক্তারি checkup নাতিরাও আল্লাদ করে মাকে নিয়ে এসে যখন খবর রাখে। কিন্তু তো আটকা পড়তে চান না। একদিনে ভাতের হোটেল বন্ধ হয়নি, নিশ্চয়ই খাওয়ার দিনটাকে বন্ধ করার ইন্দুবালার ভাতের ইন্দুবালার হাত ইন্দুবালার বয়স যখন সাতে, তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বলল। নিজের হাতে রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাধে কালবৈশাখীর মতো। তাহলে বেশ কিছুদিন মুখ দেখাদেখি বন্ধ থাকে দুই পক্ষের। তখন সে জাতীয় শহিদের মতো বিজয়া পহেলা বৈশাখে মনুষ্যত্বকে টিকিয়ে রাখে ফাতেমা আফরোজা। আর ইন্দুবালার ভীষণ কৌতূহল তুলসির প্রদীপে বর্ষায় ভাপা ইলিশ, গরমে মুড়িঘণ্ট, ধনঞ্জয়ের সবজি আসে গুরুর কলকাতার প্রত্যেকের কাটে। বাতের ব্যথাও সেরে যায়। অমাবস্যায় হাঁটতে পারেন না তারা। আসা-যাওয়া করা সম্রাটের ভাইয়া ধর্ম-কর্মও করেন না। যে কথার মধ্যে রানীর মনের মধ্যে আউরে গেছে, নারায়ণ সেবার বিজ্ঞাপন তাহলে আজ থেকেই মারপ্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে। মনে হচ্ছে মনে হচ্ছে ইন্দুবালা সকালের কাজের ছেলের আশপাশে কোথাও কোনো ঝড়-টর, বৃষ্টি তবুও বাড়ির পিছন থেকে ধনঞ্জয়কে বলে আসছি ফল। উঠানের পাশে শাশুড়ির লাগানো একটা ছোট্ট বাগান। একটা আম গাছ, একটা পেয়ারা একটা লিচু, একটা নারকেল গাছ এসব ছাড়াও ইন্দুবালার সাথী সাজিয়ে কি পাবে? প্রচন্ড পা ব্যথা নিয়ে তো তা বামুন আলুগুলো ছুতে এমন করে ছুঁতে আছে কুমড়োর থালা? তার উপর বিন্দু এত সুন্দর সকালে ইট, কাঠ, পাথরের মধ্যে দেখুন তো। তারপর কি? ইন্দুবালা শুধু দোতালা বাড়ির কলাপাতায় মুড়ানো হয়েছে। কুমড়ো ফুলের মুঠি ধরা অন্যের সঙ্গে ফাতেমা আপার এত যত্ন করে ছড়িয়ে দেওয়া ইন্দুবালা আর তার দল। ধপ করে একটা সকাল নিমিষে পালটে গেল। ইন্দুবালা ভাতের হোটেলে আসতে তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো দুটো চক দিয়ে লিখলেন, ভাত, ডাল, কুমড়ো ফুলের নিচে বড়া, সরষে মাছ, জলপাইয়ে চাটনি, টগবগ করে উঠলো আর দেশি~ দেশ্বরী ভাষায় রেগে গেলে বাংলা তার ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল। সরষের মধ্যে কয়েকটা পটল, আলু, ফুলকপির ঝোল দেওয়ার কথা ছিল না। তা কিনা কুমড়ো ফুলের নিচে বড়া। ইন্দুবালা কোনো কোথাই তার কানে তোলেন নি। উত্তর দিলেন না। সাদা কাপড়ে রান্না করেও দিত। বেলা যত বাড়তে থাকে চারদিকে আকাশ বাতাস ছেয়ে গেল। কুমড়ো ফুলের নিচে বড়া গন্ধে-ছন্দে বাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি খেতে খেতে এলো। তাহলেতো অফিসে বাড়ি এক হোটেলে রান্না জড়~ জড়ো হলে ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তখনই জড়িয়ে ধরে আদর কর~ করে চলে যাচ্ছেন ঠিক তখনি তার সেই পড়ন্তবেলায় হোটেলের সামনে এসে দাঁড়ালো। একটা cab নেমে এলো যে মেয়েটি সেও প্রায় বছর কয়েক এই ফিরেছে কলকাতায়। আজ তারও বছর দশেক পর ইন্দুবালা ভাতের হোটেলে মেয়েটি ছোট করে কাটা চুল মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক তার বিদেশি কাগজে customer এর ভাত খাওয়া ছন্দপতন ঘটায়। সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময় রিকসা নিয়ে এলেন মেয়েটির চাঁদ বর্তমান স্তরে এগিয়ে আসে। চাষীদের মাথার উপর। কেন ভুলে যায়? তবে ইন্দুবালা হাতের মুঠোয় তার আমেরিকায় প্রবাস জীবনে হারিয়ে যাওয়া জন্মপরিচয় কাউকে আসতে দেয়া হয় না। দরজার সামনে এক দল লোকের মতো অস্পষ্ট স্বরে ডাকে, ঠাম্মি! ইন্দুবালা তখন যত্ন করে শেষ করে করে বড়টার হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পাবেন তার আত্মবিস্ময় কপালে লিমনের নাকের মধ্যে silinder van নীল pen এর চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসে। বিশ্বাস করতে পারে না তার বড় ছেলের এই মেয়েটি গলা ঢাকা শুধু সুকর্ণের কারণে বোঝা যায় ভালো মার কথা এবং~ এবং একটু তোমার কাছে থাক~ থাকবে ঠাম্মি? ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলে এবং তোয়াক্কা না করলে college করতে চলে গিয়েছিল বাইরে। এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরের একটা করে card আসতো ইন্দুবালার কাছে। ফুল, লতা, পাতা, সূর্যোদয়, ইংরেজি লেখা থাকতো অনেক কিছু। ইন্দুবালা এগুলো প্রত্যেক পারতেন না। স্বাধীন বেওয়ারিশ সে নয়। আমাকে ভুলে যায়~ যায়নি তো ঠাম্মি। সবাই ভুলে গেছে কিন্তু ইন্দুবালা তবে শান্ত হয়ে বসতে বললো রান্নাঘরে ছোট্ট টুলটায়। সামনের পরিবেশ হালকা। থালার ভিতর হাত, হাতে ভাত আমার ঠাকুরমা কি বলত জানিস শায়ন? মেয়ে মুখে একটু জলটা তো পেট পুরে না খেলে গৃহস্থের অমঙ্গল হয়।

আপনার number থেকে এ এই number থেকে আমার কাছে একটা call এসেছিল দাদা তাই আমি call করলাম আবার আপনাকে ঘুরিয়ে। হ্যাঁ আমি mobile hub থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে mobile কি রকমের আপনি কিনবেন বলুন? এখন OPPO চলছে, REAE চলছে, Redmi চলছে, POCO চলছে, আর একটা Reels বলে একটা phone আছে ওটা চলছে। আপনি কিরকম দামের phone নিতে চাইছেন বলুন মানে কত দামের মধ্যে? হ্যাঁ অবশ্যই! কেন কিস্তি হবে না? আপনি আগের মাসে, আপনার যাহ আমি যাহ দেখতে পাচ্ছি, আমার কাছে সই যন্ত্রটা রয়েছে, সে যন্ত্রের মাধুমে আমি দেখতে পাচ্ছি, আগের মাস মানে আগের যে ফোন টা আপনি কিনেছিলেন, ও তো তিরিশ হাজার টাকার। আর আপনি খুব তাড়াতড়ি কিস্তিটা মিটিয়েও দিয়েছিলেন। আমাদের আমরা অনেক খুশি যে আপনি আমায় এত মানে মনে রেখেছেন। মানে phone আপনারা নেন এটাই আমাদের কাছে অনেক মানে অনেক অনেক অনেক এই জিনিসটা। তো যাই হোক, আপনি বলুন আপনি কি দামের মধ্যে নিতে চাইছেন? হ্যাঁ আমার হম আমার কাছে চার রকম phone বললাম যে। একটা তো হচ্ছে ছয় GB RAM আছে, আহ একশ আঠাশ GB জায়গা ফোনের মধ্যে, chip লাগবে না, যেটা হচ্ছে REDMI, আহ REAE । একটা হচ্ছে OPPO ওটাতে দুশো ছাপ্পান্ন আহ GB জায়গা, RAM হচ্ছে পাঁ~ আহ, RAM হচ্ছে ছয় GB । আর আহ POCO বলে একটা যে জায়গা আহ phone টা ওটা একটু দামী হয়ে যাবে নাগাদ আহ ছাব্বিশ থেকে সাতাশ হাজার এর মধ্যে হবে, তো সেটা তে আবার হম দুইশো ছাপ্পান্ন GB জায়গা, আবার SIX GB RAM, আবার আহ পাঁচ হাজার MH এর ব্যা~ battery ও আছে, ছয় হাজার MH এর battery । হ্যাঁ, কিন্তু এইটাতে এখন আপনি যে phone কিনেছিলেন আগে তিরিশ হাজার, এটা সাতাশ হাজার টাকা পড়বে। মানে কিস্তি টিস্তি সব কিছু জুড়ে বললাম। মানে কিস্তি নিলে পরে তো একটু টাকা বেশি পড়েই যায়। আহ নয় নয় করে এক হাজার টাকা বেশি পড়েই যায়। আর যদি নগদ আপনি কেনেন তাহলে ছাব্বিশ এর মধ্যে সব শেষ হয়ে যাবে। আপনাকে গান ভরে দেওয়া হবে কিছুটা, আর আহ আহ HD হম আহ মানে অনেক ভালো যেন দেখতে আপনি ভালো হম মানে চোখে যেন না লাগে বা মানে একদম কাঁচের মতো পরিষ্কার ছবি আপনি যেন দেখতে পান, সেরকম চারখানা ছবি আমি ভরে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ কিস্তিতে আপনি নেবেন ঠিক আছে। আপনাকে তাহলে আহ প্রথমে payment করতে হবে পনেরো হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কম করতে পারতাম কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন বাজারের কি অবস্থা চলছে তো তার জন্য আপনাকে আমি বলতে বাধ্য হলাম যে পনেরো হাজার টাকা আপনাকে প্রথমে দিতে হবে, তারপরের মাস থেকে আপনি আগে তো দেড় হাজার টাকা করে দিয়েছিলেন, আহ আপনাকে আপনার এক হাজার টাকা করেই দেবেন। আমার সেটাতে কোনো দাবি নেই। কিন্তু আপনার প্রথমে পনেরো হাজার টাকা দিতে হবে, কারণ তার থেকে নীচে আমার মনে হয়না যে সম্ভবতা আছে। তাহলে কি করছেন? কবে আসছেন? কি করছেন? কি মানে আপনিই দেখুন এই টাকাটা কিন্তু আপনি আরও বেশি পড়ে যেতে পারে। হ্যাঁ, আপনার aadhar card লাগবে একটা, আহ আর এক copy ছবিও লাগতে হতে পারে, কিন্তু আপনি নিয়ে আসবেন ওইসব কিছু লাগে না বেশিরভাগ।

কিন্তু আপনি যখন কিস্তিতে নেবেন তখন তাহলে আপনার aadhar card, আপনার bank র passbook, আর আপনার bank র passbook এর প্রথম যে পৃষ্ঠা টা রয়েছে, সেই পৃষ্ঠার একটা আহ নকল আহ নকল করে নিয়ে আসবেন ওটা, আর একটা হচ্ছে যে আপনার আহ pan card ও লাগবে, আর আহ একটা cancel আহ cheque লাগবে। না না অবশ্যই অবশ্যই! আপনি সকালের দিকেই আসুন। কিন্তু দাদা পনেরো হাজার থেকে একটু কম করতে বলবেন না, ঠিক আছে? কারণ এইখানে একটু অসুবিধা হয়ে যাবে। আর বলছিলাম যে তাহলে আহ আপনি মানে আহ POCO টা নিচ্ছেন এখানে কিন্তু চার রকমের আহ রং আছে POCO টার। একটা হলুদ, একটা সাদা, একটা মনে হয় কালো।

দেখুন, আপনাকে শেষবার যখন দেখেছিলাম, আপনি তো একটু শরীর স্বাস্থ্য ভালো আর বেশ সুন্দর দেখতে আপনি, আ~ আপনার হাতে না নীল রং টা বেশ সুন্দর মানাবে। নীল আর কালো টা বেশ সুন্দর মানাবে। কিন্তু আপনি যদি ভাবেন যে, এবার আপনার একটা ইচ্ছা বলেও তো একটা জিনিস আছে, তো সেই ইচ্ছাটা আপনি আমায় বলুন, কি নেবেন না নেবেন না কি করবেন, তাহলে আমি সেটাকে সরিয়ে রেখে দেবো।